আরও অনেকগুলো জলের বোতলও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘর রয়েসে।

এখানে অনেকগুলো জিনিসপত্রও দেখতে পাওয়া যাচ্ছে।

দেওয়ালের মইদ্যে একটি টি_বি লাগানো রয়েসে।

সে মানুষগুলো অনেকগুলো ব্রেঞ্চের উপর বসে রয়েসে।

আরো একজন লোক সাইকেল নিয়ে আসিতেছে।

আরও অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্চে ।

অনেকগুলো হাতির মূর্তিও লাগানো রয়েসে।

সেই ঘরের ভিতরে অনেকগুলো সোফাও রয়েছে।

এই সোবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি হোটেল রয়েসে।

আরো অনেকগুলো টেবিলও দেখতে পাওয়া যাচ্চে।

পাশে একটি গ্লাসও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও একটি বিদ্যুতের বোর্ড ও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গ্যারেজ রয়ে--

একটি উঁচু গোল কী যেন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি জর্ণা রয়েসে।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

আরো অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্চে ।

এ বাইকের উপরে একজন লোক বসে রয়েছে।

পাশে আরো একটি বড়ো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্চে ।

উপর দিকে অনেকগুলো বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্চে।

এই গরের মইধ্যে অনেকগুলো মানুষ রয়েসেন।

আরও একটি দরজাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দুকান রয়েছে।

এই ছবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটু হুলা জায়গা রয়েসে ।

রাস্তার পাশে টিন দিয়ে বেড়া দেওয়া রয়েসে।

এই লাইব্রেরির মইদ্যে অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্চে।

এ ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো দুকান রয়েসে।

এই দোকানের বাহির দিকে অনেকগুলো পোস্টার -ও দেখতে পাওয়া যাচ্চে।

একটি দুকানের মইধ্যে অনেকগুলো ফ্যান দেখতে পাওয়া যাচ্চে ।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্চে যে অনেকগুলো হরিণ রয়েসে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি টেবিলের উপরে কাট দিয়ে তৈরি অনেকগুলো জিনিসপত্র রয়েসে।

আরও অনেকগুলো আবর্জনাও দেখতে পাওয়া যাচ্ছে।